এবং এই ব বাড়িটির আশেপাশে আরো কিছু বিল্ডিং এবং বাড়িঘর দেখা যাচ্ছে-এ।

এবং অনেক মানুষ সেখানে একত্রিত হয়েছেন।

এবং তারা নৌকোটি কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।

এই ছবিটিতে একটি এ.সি. সেলুন দেখা যাচ্ছ--

তার সামনে একটি মাঠ দেখা যাচ্ছে যেটি ঘেরা আছে এছাড়াও গাছ দেখা যা--

শপিং মল এর ভিতরে জামা কাপড় কসমেটিক্স এবং অন্য অন্য জিনিস পত্রের কিছু--

কিছু টেবিল -ও আছে যার উপর আরও লোহা লক্করের কিছু জিনিস রাখা আছে।

এবং ছবিটি দেখে মনে হচ্ছে ছবিটি তোলা হয়েছে দিনের বেলা।

এই ছবিটিতে রাস্তা দেখা যাচ্ছে রাস্তায় কিছু গাড়ি-ঘোড়া দেখা যাচ্ছে।

ছবিটি দেখে বোঝা যাচ্ছে ছবিটি তোলা দিনের বেলা।

এবং ছবি-টিতে রোদ দেখে এটা বোঝা যাচ্ছে ছবিটি তোলা সকালবেলা।

এবং রথগুলির সামনে অনেক মানুষ একত্রিত হয়েছেন।

এই ছবিটিতে একটি ক্লাস রুম দেখা যাচ্ছে ক্লাস রুম এর ভিতরে অনেক টেবিল এবং বেঞ্চ পাতা রয়ে--